গ্রিল -এর কালার টা লো খুব সুন্দর। গাছপালা আছে। একটা বিল্ডিং আছে। বিল্ডিং টাও খুব ভালো।

বউকে নিয়ে ডাক্তার খানায় এসছি বউয়ের একটি বেবি হবে ।

একটা হসপিটাল -এ এলাম বাড়ির পেশেন্ট নিয়ে তো পেশেন্ট নিয়ে হসপিটাল -এ আসার সময় দেখছি হসপিটাল -টা খুব সুন্দর পরিষেবা খুব ভালো।

গেট দরজা-জানলা গুলো খুব কালার খুব সুন্দর ডিজাইন টাও খুব ভালো । ডাক্তার বাবুরা আছে ডাক্তার বাবুরাও খুব সুন্দর আশপাশ কোন খুব--

তো শোরুম -এ তে ঢুকে দেখছি বিভিন্ন কালার -এর স টোটো আছে।

তো একটা র রাস্তাতে যেতে যেতে দেখছি একটা টোটোর বড় শোরুম ।

সে শোরুমে অনেক টায়ার টোটোর পার্টস পত্র সবই পাওয়া যায়।